এটি একটি রেস্টুরেন্ট -এর ছবি রেস্টুরেন্ট -টি খুবই সুন্দর হাতের কাজ দিয়ে সাজানো আ এমনকি খুব সুন্দর সুন্দর আঁকা দেওয়ালে অ চিত্র আঁকা রয়েছে।

এবং এ- কিছু যাত্রী উঠছে নামছেন এবং কিছু ত্রুন মেম্বার তাদেরকে হেল্প করছেন।

এটি একটি মেয়েদের জামা কাপড়ের দোকান এখানে আ মেয়েদের যাবতীয় জিনিস এখানে আ বিক্রি করচ্ছে। যেমন আ চুড়িদার কুর্তি স্কার্ট আ টপ ।

আর নৌকা নিয়ে দুজন উম মা মাঝি এবং যাত্রী ভেসে চলেছেন হয়তো জেলেরা তারা মাছ ধরার জন্যই দীঘিতে নেমেছে--

আর পাশ থেকে সারি সারি আ - ক্লাস রুম রয়েছে টিচার্স রুম রয়েছে শিক্ষক-শিক্ষিকার ঘর রয়েছে এবং আরো বিভিন্ন এক্টিভিটিস রুম ও রয়ে--

এখানে এসে সাধারণত ডাক্তারের আ প্রেসক্রিপশন দেখাতে হয় এবং তারা সেই মতো সমস্ত ওষুধ দিয়ে দিতে পারেন।

এটি একটি সেলুন ছবি। এখানে আর নাপিত অর্থাৎ যিনি চুল দাড়ি আ কাটেন তিনি আ একজন কাস্টমার -এর চুল কেটে দিচ্ছেন এবং--

এবং রাস্তাটির মাঝখানে একটি ডিভাইডার রয়েছে আর এই ডিভাইডার গুলো যাতে গাড়ি আস্তে যায় তার জন্য ব্য--

এটি একটি বৌদ্ধ মন্দির। সাধারণত এরকম ম বৌদ্ধ মন্দির আমরা গ্যাংটক সিকিম এসব পাহাড়ি তিব্বতি অঞ্চলে দেখতে পারি এইসব বৌদ্ধমঠ গুলি।